দেকা যাচ্ছে কতগুলা স্টুডেন্ট বসে লেখাপড়া করছে।

টেবিলটা হোয়াইট কালার দেখা যাচ্ছে।

আর এইটার মদ্যে তরুণ সংঘ লেকা আচে ।

আর প্লাস্টিকের বালতি একটি দেখা যাচ্ছে।

সাইটের ওয়ালগুলার কালার হোয়াইট কালার ।

এই দোকানে কতগুলা চেয়ার দেখা যাচ্ছে।

এই পিকচার -টিতে একটা দুকানের গুদাম দেখা যায় যার--

চারটি বাল্বফ জ্বলে রয়েছে দেখা যাচ্ছে।

আর সামনে দু তিনটি বাইক আরেকটি সাইকেল দেখা যাচ্ছে।

এটা এই পিকচার -টা একটা উম এই পিকচার -টা একটা পানিসার -এর শোরুম দেখা যাচ্ছে।

পিকচারটিতে কতগুলা চেয়ার একটি টেবিল দেখা যাচ্ছে।

আর টেন্ট হাউসের কালার দুই একটা স্কাই একটা অরেঞ্জ ।